কোনো বর বৌ দাঁড়িয়ে রয়েছে এবং তাদের কোনো রিচুয়ালস চলছে বাইরে অনেক লোকজন ভিড় করে রয়েছে তাদের দেখছে পিছনে একটি সাউন্ড বক্স ও রয়েছে।

ছবিতে আমরা একটি বড়ো গির্জার ভেতরের ছবি দেখতে পাচ্ছি গির্জার ভিতর কোনো মানুষজন দেখা যাচ্ছেনা।

আমরা দুটো লোকেও দেখতে পাচ্ছি যার মধ্যে একজন মাথায় গামছা দিয়ে রয়েছে এবং লুঙ্গি পরে রয়েছে।

কাগজপত্র পরে রয়েছে একটি বালতি দেখতে পাচ্ছি পরে রয়েছে।